এখানে দুজন মৎস্যজীবীরা মাছ ধরছে। যেখানে দুটো প্লাস্টিক ক্যারেট আছে। একটা ছুড়ি আছে। তিনজন দাদা কাকা আছে একজন দুজন দাদা আছে। একটা দুটো কাপড় টাইপ - এর নিচে লাচা আছে। একটা পালা বাটখারা আছে যেটা দিয়ে ওয়েট করে। পেছনে একটা বড়ো নদী আছে যেখানে একটা কাক উপর থেকে ভেসে যাচ্ছে। উপর থেকে উড়ে যাচ্ছে।

সেই স্টেডিয়াম -টা জুড়ে রেড কালার জার্সি পড়া বহুত মানুষ দেখা যাচ্ছে।

এবং সামনে অনেকগুলো গাড়ি দাড় করানো। একটা রেড ব্ল্যাক কালার -এর কয়েকটা ।

একটি গোডাউন দেখা যাচ্ছে। যেটাতে মোটর ভ্যান এ করে কিছু বস্তায় মাল এসছে ।

একটি পার্ক দেখা যাচ্ছে যেখানে অনেক ফুলের বাগান ।

কিছু বেলুন ছাদের সঙ্গে আটকানো। একটি এ. সি. একটি মানুষ দাড়িয়ে আছে বেলুন এর সামনে।

দুটো বাস দাড় করানো একটা বিল্ডিং ।

ছেলেটি কালো রঙের কুর্তা আর হলুদ রঙের একটা ওড়না গলায় নেওয়া ।